ই রিক্সা দাড়ায়ে আছে দু চারটে ই রিক্সা আছে সাদা কালারের এর আছে রেড কালার এর গ্রীন কালার এর।

উম সবাই লোক জন্য বিক্রি করবার জন্য এখানে সবাই আওয়া যাওয়া করছে অথায় --

এল.ই.ডি. লাইট জ্বালা আছে এল.ই.ডি. দেখাচ্ছে ধারে লোক দুটা লোক দাঁড়া উম দেখাচ্ছে।

ধারে ধারে গাছ ব্রীজ লাগা আছে। সিন -টো দেখতে নিয়ে ভালো দেখাচ্ছে।

দেখতে নিয়ে ভালো দেখাচ্ছে সিন্ টা উম--

অম কিছু লোক আওয়া যাওয়া করছে ঐখানে দেখতে নিয়ে সিন্ -টা ভালো দেখাচ্ছে।

এথা দুটা লেডিস থাকে তি তিনটা জেন্টস থাকে।

দু দেখতে নিয়ে ভালো দেখাচ্ছে এটা নপট জলের ভিতরে দাঁড়া আছে।

এইখানে উম আর লোক সবাই দাঁড়া আছে সবাই লোক আপনার আপনার কাজে ব্যস্ত থাকে।

ঐখানের গেট ট গেট -এর কপাল টা খোলা আছে।